চারিদিকে গাছ ও লাল মাটি ।

তো আমরা তো উম বাইরের দেশকে মনে করি বিদেশ কিন্তু আমাদের মনে হয় ধর্মতলা গেলে ওই কোয়েস্ট মল আর ই দেখলে মনে হয় যে বিদেশ।

মানে বিদেশি কোনো জায়গায় আছি। সুইমিং --